আমার favorite Sport হলো ফুটবল। আমি বলতে গেলে খুবই মা মানে পছন্দ করি ফুটবল খেলতে। মানে যার জন্য আমাকে বাড়িতে অনেক বকা খেতে হয়। বলতে গেলে আমি ফুটবল খেলতে গিয়ে নিজের হাত ভেঙেছি ইভেন আহ মানে কিছু না কিছু আমার তো চোট লাগতেই থাকে ফুটবল খেলার জন্যে। আহ মানে প্রায় আমি আমার পায়ে কিছু না কিছু হতে থাকে। মানে পায়ের মধ্যে ব্যথা বা যার জন্যে বাড়িতে মানে খুবই ঝাড় খেতে হয়। মানে আমি খুবই পছন্দ করি ফুটবল খেলতে। আর ফুটবলে বলতে গেলে অনেক ফিটনেস লাগে যেটা মানে আমার খুব মানে বলতে গেলে ভালো লাগে। মানে আমি খুব পছন্দ করি। আহ তারপরে আহ ক্রিকেট ও না খারাপ লাগে ভালো লাগে না। মানে ভালো লাগেনা তা না, আমার ক্রিকেটেও ফেলতে খুব ভালো লাগে। মানে আগে আমি ক্রিকেটই খেলতাম ছোটবেলা থেকে। ফুটবল মানে কিন্তু ক্রিকেটের উপর আমার রিসেন্টলি একটু এট্রাকশন কমে গেছে। যবে থেকে বলতে গেলে আহ ইন্ডিয়া একটু মানে ভালো খেলছে না বলতে গেলে ক্রিকেট। আহ মানে যেটা আমি দেখে এসেছি মানে দু হাজার তেরো থেকে বা মানে দু হাজার তেরো না আমি বলতে গেলে দু হাজার ষোলো বা সতেরো থেকে আহ ICC championship trophy final যেমনি পাকিস্তানের কাছে হারলো। তারপরে আহ বলতে গেলে দু হাজার উনিশে সেমিফাইনাল কি করে হারলো? মানে যেগুলো আমি দেখে এসেছি ওইগুলো দেখার পর থেকে মানে আমার ক্রিকেটের প্রতি একটু মানে এট্রাকশন টা চলে গেছে বা যে ভালোবাসাটা ছিল আগে ওটা চলে গেছে। মানে আহ

আজকাল যেমনি হারছে যেটা বলতে গেলে আমার খুব খারাপ লাগছে। কেন কি? সবাই জানে ইন্ডিয়া ক্রিকেটে রেঙ্কিং এর মধ্যে top ten এর মধ্যে আসে। আহ ইভেন এক টাইমে আহ এক নম্বর বা দু নম্বরেও ছিল। কিন্তু এমনি হারতে হারতে এখন একটুখানি রাঙ্ক নিচে পড়েছে। আহ তো আমার খুবই খারাপ লাগলো যে, না আমার আহ আহ যে ইন্ডিয়া এত খারাপ খেলছে দেখে। এবার ফুটবল আমারও খুবই প্রিয় মানে ফুটবল খেলতে আমিও খুব ভালোবাসি আমি গোলকীপার হিসেবে খেলতাম। এবার অনেকের পছন্দ মেসি। অনেকের পছন্দ রোনাল্ডো। এবার আমি মনে করি যে, এখানে তর্ক করে খুব একটা লাভ লাভের লাভ তো কিছুই হয় না। কারণ মেসি হচ্ছে God gifted. আর রোনাল্ডো হচ্ছে হার্ডওয়ার্ক করা তো আমার মনে হয় যে এখানে তর্ক করে কারো লাভ নেই। তো আমি যদি বলি আমি যদি কোন আইডল মনে করি যে, হ্যাঁ আমি as a গোলকিপার যদি আমি কাউকে আইডল মনে করি সেটা হচ্ছে ম্যানুয়ালটি নয় জার্মানি হয়ে খেলতো। তো আমার সব থেকে স্পেশালিটি ভালো লাগতো ওনার হচ্ছে যে উনি না মানে গোলকি গোলকিপার হিসেবে খেলতো। কিন্তু উনি মানে খেলতে খেলতে মানে মানে মাঠের মাঝ অব্দি চলে যেত। তো সেটা আমার সব থেকে ভালো লাগতো। কারণ উনি গোল কিপার হিসাবে খেলে আবার মিডফিল্ডার হিসেবে চলে কিছুটা।

হ্যাঁ স্পোর্টসের মধ্যে আমারও ফেভারিট হচ্ছে ক্রি আহ ক্রিকেট। মানে আমি আহ খেলতে পারি না কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। মানে আহ ক্রিকেট সত্যি কথা বলতে গেলে মানে শুধু IPL নয় আমি world cup even আহ test match ঐ সব কিছুই আমি দেখি ক্রিকেটের। ইভেন আমি অনেক কিছু মানে আমার ইন্সপায়ারিংও লাগে যেমন আমাদের ক্রিকেটের মধ্যে সবথেকে আহ আহ সরি আহ যেরকম মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি মানে আমার ফেভারিট হচ্ছে হার্দিক পান্ডিয়া অবশ্যই করে। আহ কিন্তু হার্দিক পান্ডিয়াকে অনেকেই ট্রোল করে হয় অনেকেই ওকে বলে যে খুবই এগ্রেসিভ এবং এটিটিউড দেখায়। কিন্তু আমার আহ কোথাও যেমন এবারের IPL আমি আহ হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি দেখলাম ইভেন আগের বারও তুমি Cool captain বলে আমার মনে হয়েছে। ইভেন যেটা ও বলে থাকে যে, ওর আইডল হচ্ছে মাহেন্দ্রা সিং ধোনি। হ্যাঁ ক্রিকেট মানে যেটা ওরা IPL এ খুবই ভালো খেলে কিন্তু যখনই ওরা ওয়ার্ল্ডকাপ খেলতে যায় তখনই আমি জানিনা কেন ওদের আহ play team এর কোন কমিউনিকেশন ভাবে আমি সেরকমভাবে দেখতে পাই না। আর স্পোর্টসের দিক থেকে বলতে গেলে মানে ক্রিকেটের দিক থেকে বলতে গেলে আর কি, যেটা এখন ইন্ডিয়ান ওমেন ক্রিকেট। মানে এরা অনেকটা আসতে আসতে আমার মনে হয় যেটা আগে ছিল না ইন্ডিয়ান ওমেন ক্রিকেট খুব একটা কেউ দেখতো না বা সেরকম টিমও ছিল না। যেটা এখন ইন্ডিয়ান ওমেন ক্রিকেট আমাদের ইন্ডিয়াকে অনেকটা ফেমাস করে তুলছে। even sports এর মধ্যে শুধু ক্রিকেট না আহ যেরকম আহ ঐ একজন star kid রয়েছে মানে বেদান্ত মাধব যিনি সুইমার আহ আহ মানে ঐ ছেলেটাও মানে বেদান্ত মাধবও আরকি পাঁচটা total gold medal জিতেছে। তো এটাও আমাদের ইন্ডিয়ান্সের জন্য অনেকটা প্রাউড আমি মনে করি। যেমনি কি আমার ফুটবল ভালো লাগে। তো আমি ফুটবলের main inspiration মানে যেই বলতে গেলে যে ইনস্পিরেশন টা পেয়েছি ওটা হল মেসি থেকে। কেন মেসি আমার favorite player. আমি খুব মানে ফলো করতে এসেছি ইভেন আহ ছোট থেকে মানে মেসির খেলা দেখে এসেছি। ইভেন আহ দু হাজার আট নয় যেটা UCL এর ফাইনাল ছিল আমি জীবনে ভুলতে পারবো না সরি আট নয় না দু হাজার নয় আহ UCL এর ফাইনালটা আমি জীবনে ভুলতে পারবো না। যেটা মেসি গোল দিয়ে আহ kiss boot celebration টা করেছিল। মানে নিজের বুট খুলে কিস করে সেলেব্রেশন টা করেছিল, যেটা হলো আমার খুবই মানে আমি জীবনে ওই গোলটা ভুলতে পারবো না যেটা মেসি দিয়েছিল ওই গোল টা।

মানে মেসি আর রোনাল্ডোর মধ্যে আহ তর্ক করে সত্যি কোন লাভ নেই। দুটো দুজন আলাদা খেলে। মানে দুজনে playing style ই আলাদা। মেসি হল আহ কখনো মিডফিল্ড দিয়ে বা এটাকিং মানে attacking midfield দিয়ে খেলে বা right wing দিয়ে খেলে আহ আর এমনি রোনাল্ডো হলো আগে এক টাইমে আহ left wing খেলতো। এখন center forward খেলে। তো মানে বলতে গেলে দুজনের খেলার স্টাইলই পুরো আলাদা। তো দুজনকে তর্ক করে কোন লাভ নেই দুজনকে। আর ইভেন বলতে গেলে আহ মানে এই রিসেন্টলি আহ ডিসেম্বর সরি ডিসেম্বর না নভেম্বর এন্ড থেকে আহ আমাদের world cup হয়েছিল ফুটবলের। আহ যেটা কাতারে হয়েছিল এবার। আহ মানে যেটা আর্জেন্টিনা জিতেছে যেটার জন্য আমি খুব খুশি। মানে এই আমি মেসির ফ্যান। কিন্তু বলতে গেলে আমি আহ আর্জেন্টিনাকে সাপোর্ট করি না ফুটবল। আহ মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করিনা world cup এ।

কাকার খেলা খুব ভালো লাগতো। মানে কাকার খেলা আমি এ সি মিলানেও খেলতো এক টাইম মানে আগে। ইভেন রিয়াল মাদ্রিদও খেলে গেছে কাকা। তো মানে carrier end এর দিকে রিয়েল মাদ্রিদে খেলে ও রিটায়ারমেন্ট নিয়েছে। বাট এ সি মিলানে যে টাইমে খেলা খেলেছে মানে আমি পরে কিছু খেলা দেখেছি কাকার। তারপরে আহ ইউটিউবে আমি পুরনো খেলা দেখেছি হাইলাইটস বা ওইখানে আমি সত্যিই দেখে খুবই মানে ফ্যান মানে হয়ে গেছিলাম।

এই মানে ম্যাক্সিমাম যা যত বড় বড় প্লেয়ার সব ব্রাজিল থেকে এসেছে। বলতে গেলে মানে ব্রাজিল থেকে মানে ফুটবল মানে ফুটবল মানে ব্রাজিল আমরা সবাই জানি। তো বলতে গেলে ব্রাজিল হলো one of the best কান্ট্রি। আর Even maximum world cup ও ব্রাজিলই জিতেছে সেটা আমরা সবাই জানি পাঁচবার। মানে সেটা অনেক বড় ব্যাপার। মানে পাঁচবার জেতা মানে আমার মনে হয় না কোন ছোট কথা। আহ তো কাকার যেটা আমি কাকার খেলা দেখে মানে সত্যি বলতে গেলে আমি খুবই ইন্সপায়ার করেছে। ইভেন আমি ওর কিছু কিছু moves try করি মানে খেলার টাইমে। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, হ্যাঁ ক্রিকে আমি তোমার ফুটবলের টা বললাম যে, আমার আইডল কে? আমার অবভিয়াসলি রোনালদিনহো আমার আগে খুবই ভালো লাগে। এবার কথাটা হচ্ছে আমার যদি কেউ জিজ্ঞেস করে ক্রিকেটের মধ্যে আমার আইডল কে? আমি তো বলবো মহেন্দ্র সিং ধোনি। কারণ মাহেন্দ্রা সিং ধোনি এখন মানে legend stage এ আছে। ওনার মতন মানে মানে coolest player আমি মনে হয় ইন্ডিয়া টিমের আগে কাউকে দেখিনি। কারণ আহ আশা করি মানে আমি তো মনে করি যে ওনার মত আহ ব্যাটসম্যান আর ওনার মত উইকেট কিপার নাতো IPL cricket চেন্নাই সুপার কিংস পাবে আর না হয়তো ইন্ডিয়ান টিম পাবে জীবনে। কারণ ওনার মতন ভালো প্লেয়ার আর কোনদিন হয়তো জন্ম নেবে না। হ্যাঁ হয়ত এখন আসছে বিরাট কোহলি।

রোনাল্ডো মেসি কে সবাই ভালবাসে। কিন্তু তার মধ্যে একজন হয়তো একটু কম গ্রাহ্য পায় সেটা হচ্ছে নেইমার। নেইমারের পা যথেষ্ট ভালো স্কিল যথেষ্ট ভালো খেলে। হ্যাঁ অনেকেরই পছন্দ নেইমার্ কিন্তু এই নেই এই রোনাল্ডো আর মেসির মধ্যে যে তর্ক বিতর্ক টা চলে হয়তো তার মধ্যে হয়তো নেইমার খুব একটা গ্রাহ্য পায় না কারো কাছেই। আহ ক্রিকেটের মধ্যে যেটা আমারও মনে হয় যেরকম আগে আহ যুবরাজ সিং যিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন যেই টাইমে ওনার আহ মানে অনফিল্ড উনি অসুস্থ ছিলেন রক্ত বমি করছিলেন। কিন্তু তারপরে উনি কখনো বলেননি যে হ্যাঁ আমি খেলব না বিকশ আমার Health issue রয়েছে। যেটা এখনকার ইন্ডিয়ান ক্রিকেটারদের যেমন শ্রেয়াস আইয়ার বা বুমরাহ এরা ইনজুরড হলে বলে যে, হ্যাঁ আমি খেলবো না বাট সেখান থেকে আমার মনে হয় যুবরাজ সিং এর আহ মানে ব্যাপারটা এদের মানে দেখা উচিত বা এদের মানে এদেরও খেলা উচিত আমার এটাই মনে হয় যেটা যুবরাজ সিং করতো। আর স্পোর্টসের মধ্যে সত্যি কথা বলতে গেলে আমি তো খেলি না ক্রিকেট মানে আমি জানিনা কিন্তু খুবই ভালোবাসি। আর যেটা আমি খেলি সেটা হচ্ছে ব্যাডমিন্টন। আর আশা করছি ব্যাডমিন্টন

যেমনি কি ক্রিকেট মানে হ্যাঁ সত্যি বলতে গেলে ক্রিকেট আমার খুব মানে বলতাম আমি আগে ভালোবাসতো। ইভেন হ্যাঁ মানে বলতে গেলে ধোনি One of the best captain of India. মানে ওর মতন ফেম আহ successful captain এখন অব্দি আমরা পাইনি ইন্ডিয়া ক্রিকেটে। তো হ্যাঁ ওর thinking style আহ মানে খুবই কুল আর খুবই thinking style মানে একদমই ডিফারেন্স সবার থেকে। আর One of the fastest wicket keeper মানে খুব ফাস্টলি মানে স্ট্যাম্প করে মানে সবাই দেখেছি আমরা।

আহ যে এখান থেকে মানে maximum record করেছে মানে খুবই ছোট বয়স থেকে শচীন খেলা শুরু করেছে পনেরো বছর মধ্যে আহ মানে ফিফটিন যখন age of fifteen ছিল উনি তখনই সে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যায়।

আহ শোয়েব আক্তার বা ওয়াসিম আকরাম এর মতন ইরফান খানের মতো যখন বোলার ছিল ওর সামনে একটা পনেরো বছর ছেলে যখন ওদেরকে স্টেট ড্রাইভের চার মেরেছে মানে ইভেন ওরাও শকড ছিল যে ওর খেলা দেখে। মানে বলতে গেলে আর সব সব থেকে আগে বলতে গেলে সেটা আপনি জানিনা সবাই জানে কি জানে না? আহ শচীন সবার আগে হেলিকপ্টার শট খেলা শুরু করেছিল। আহ সেটা আমরা জানিনা অনেকজনই জানিনা হয়তো মানে শচীনই সবার আগে হেলিকপ্টার শট খেলেছিল। ইভেন হ্যাঁ এর পরে আমরা জানি হেলিকপ্টার শ শটের স্পেশালিস্ট কে? সেটা আমরা সবাই জানি সেটা হলো মহেন্দ্র সিং ধোনি। তো মহেন্দ্র সিং ধোনি থেকে আমরা even inspire হয়েছি। মানে ইভেন আমি তো খুবই ফলো করি। মানে আমি ইভেন ওর খেলা দেখে আহ নিজেই খুব প্রাকটিস করতাম বা যখন আমি ক্রিকেট খেলতাম ছোটবেলায়। আহ বন্ধুদের সাথে তখন খুবই অনেকবার ট্রাই করেছি আহ হেলিকাপ্টার শর্ট খেলা। আহ আমি বলতে গেলে আমি একজনেরই ফ্যান আমি ক্রিকেটে সত্যি বলতে গেলে ফ্যান হলাম যুবরাজ সিংয়ের। যুবরাজ সিং হলো আহ one of my favorite player. এখানে ও ক্যান্সার নিয়ে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ খেলেছিল। আহ মানে এগারো ওয়ার্ল্ড কাপ খেলেছিল ইভেন জিতে ছিল। আর যেখানে ও man of the series পেয়েছিল। মানে man of the series হলো পুরো ওয়ার্ল্ড কাপে ও টানা ভালো খেলে এসেছে প্রায় maximum match এ half century করেছিল। তো ওই জন্য আর ইভেন ছটা বলে ছটা ছয়, সবাই জানে কে মেরেছে সবার আগে? তো ওটা হলো যুবরাজ সিং মেরেছে। সবার আগে না মানে বলতে গেলে Indian first player যুবরাজ সিংই মেরেছিল। তো ইভেন আহ বলতে গেলে যেটা এখনকার যেটা problem best মানে আগেরকার টিমের মধ্যে ভালো কোঅর্ডিনেশন ছিল যেটা রিসেন্টলি হচ্ছে না। মানে টিমের মধ্যে সেরকম ভাবে কোঅর্ডিনাতে করে খেলতে পারছে না। যেটার জন্যে আমার মানে ক্রিকেটের প্রতি আহ মানে উপর থেকে একটু ইন্টারেস্ট টা কমে গেছে। যার জন্য ওরা lack of আহ মানে কোঅর্ডিনেশনের জন্যে ওদের মধ্যে প্রবলেম হচ্ছে catch miss করছে। আহ যার জন্যে মানে ওরা হারছে আর কি। আহ মানে এটাই মানে যেমনি ওরা রিসেন্টলি মানে বলতে গেলে বিরাট কোহলি IPL এ খুব ভালো খেলে গেল। বাট সেঞ্চুরি ও মারলো পরপর দুটো সেঞ্চুরি বা শুভম শুভমান গিল ও পর পর দুটো বা তিনটে সেঞ্চুরি মারলো টানা। বাট আহ যখনই India team হয়ে মানে যেই কিছুদিন আগে আমাদের world test championship ছিল

একটা ভালো ক্যাপ্টেন যেটা মনে হয় একটা successful captain যে মানে বলতে গেলে দু হাজার এগারো টিমটা বানিয়ে দিয়ে গেছে ওটা হলো সৌরভ গাঙ্গুলী। এটা আমাদের বাঙ্গালীদের জন্য ইভেন ওকে prince of কলকাতাও বলা হয়। আহ মানে আমার ওরা এখনোও একটা iconic celebration আছে যেটা লর্ডস এর মধ্যে জার্সি খুলে করেছিল। যেটা মানে আমি জীবনে ভুলতে পারবো না। আমি আহ তখন তো আমি হই হইনি। বাট আমি হাইলাইট টা দেখেছি যেটা আমার বলতে গেলে মানে one of the favorite প্রত্যেকটা বাঙালির জন্যে মনে হয় আহ একটা গর্ব কথা হওয়া উচিত যে এক টাইমে চেয়ারম্যানও ছিল আগে BCCI cricket এ। এবার আমরা এত কিছু বললাম তো আমি মনে করি যে, স্পোর্টস টা সবার ক্ষেত্রেই স্পোর্টস সবার ক্ষেত্রেই করাটা উচিত। কারণ স্পোর্টস মানুষকে মেন্টালি ভালো রাখে ফিজিক্যালি তো অবশ্যই ভালো রাখে ফিট রাখে নিজেকে। তো আমি একটাই বলবো যে, সব রকমের sports active participate করা উচিত। যেমন আমার পছন্দ সুইমিং। আমি তারপর আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমার সবথেকে আচ্ছা আমি একটা কথা আর একটা বলতে ভুলে গেছি সব থেকে আমাদের কিছুদিন আগে, নীরাজ চোপরা জ্যাভলিন থ্রো করেছিল আহ অলিম্পিকের তো উনিও আমার একজন আইডল। তো আমি তো মনে করি যে সবাইকে একটু হলেও sports participate করা উচিত। Hello সন্দীপ দা কি করছো? এইতো বাড়িতে বসে আছি। তুমি কি করছো? এই তো আমিও বসে আছি বলো খবর টবর কি phone টোন করছোনা কি তোমার খবর পাওয়া যাচ্ছে না ব্যাপার এখন খুবই busy হয়ে গেছো নাকি? নাগো সেইরকম busy হয়নি মানে হম বুজতে পারছো এখন সেই রকম হম চাষ বাসের একটু চাপ আছে সেই জন্য মানে phone করা হয়নি। আর রাত্রে সেই রকম আহ মনে থাকে না বুজলে তো phone করার জন্য সেই জন্য আর phone করতে পাইনি, তুমি তো করতে পারতে। হ্যাঁ তাইতো আমি করলাম আমিও ফাঁকা থাকিনা সুস্মিতা এলো আজকে ফাঁকা ছিলাম তাই phone টা করলাম কি কাজ করো তুমি? উম তুমি কথা বলতে বলতে একদম slow বল আহ Slow চলে আসছে তোমার কথা বুজতে পারা যাচ্ছে না একাদসময়। হ্যাঁ, বলছি যে তুমি কি কাজ করছো এখন? কাজ বলতে গেলে হম হম কাজ উম কাজ না মানে চাষ করছি এখন তোমার সেই উম পাট চেনো তো? হ্যাঁ হ্যাঁ, পাট চিন বোনা কেন অবশ্যই চিনি। হম তা আহ কা এখন ধরো আহ পাটের চাষটাই করতে শুরু করেছি আমি। তাইনাকি পাটের চাষ করছো তাহলেএ তুমি তমা মানে এ তোমাদের নিজের জমিতে লাগিয়েছো নাকি? হ্যাঁগো নিজের জমি উম হ্যাঁ নিজের জমি হ্যাঁ নিজের জমিতেই। বাঃ খুব ভালো তাহলে নিয়ে আচ্ছা তুমি তো পাটের চাষ করছো তা তুমি তো জানবে ভালো যে মানে ওই পাট তা মানে পাটের চাষ করে পাট থেকে কি লাভ হয় বা কি পাওয়া যাই তারপরে ওই চাষ টা করে একটু বলতে পারবে তুমি? উম পাটের দেখো উম ওটা চাষ করে কি হয় তোমার উম এর আর শুধু পাট চাষ করলে আহ এক ধরনের ধরো আহ পাতা যেই পাতা গুলো হয় পাটের সেই পাতা গুলো কাজে লাগে। উম তোমার আহ পলু আহ পলু পলু চাষ কোনদিন দেখেছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেছি। তো পলু চাষ আহ এর পলু চাষের অনেক অনেক কাজে লাগে এই পাট।

ওই পলু পোঁকা খাই আরকি মানে যে পোঁকা মানে যে পলু পোঁকা আছে আর কি ওই পোঁকা তে আরকি পলু পাতাটা খাই নিয়ে খাওয়ার পরে কিন্তু সে সুতো তৈরি করে বুঝতে পারছো তো and পাট আমার যতটুকু জানা আছে পাট থেকে যদি বলা হয় যে পাট যে মানে ছোট থেকে বোরো অব্দি করার পরে সেটাকে কিন্তু মানে ও কোথায় হয়তো জলে ডুবিয়ে রেখে সে তার মধ্যে থেকে কিন্তু সুতো বার করে সুতো থেকে মানে সুতো মানে আমরা যেটা বাঙালি ভাষায় বলি সুতলি।

হম হম। হ্যাঁ তো ওটাই তৌরি হয় মানে আমার যতটুকু জানা আছে এ কারণ আমার আহ দিদির বিয়ে হয়েছে যেহুতু ওর মানে গ্রামে যদি বলা হয় তো গেছিলাম আমি একদিন তো ওখানে আরকি ওই রকমই। মানে কিছু করে ওই রকম type এর তো আমি জিজ্ঞাসা করেছিলাম তো জি জিনিসটা কি বা এই লাঠির মতো জিনিসটা কি হয় হয়তো এটা জমিতে চাষ করে কি করে তো ও আরকি আমাকে বলে ছিল তুমি যদি জানতে চাও তো অবশই বল। হম কিন্তু দেখো আহ মানে তুমি যেটা বলছো সেটাও ঠিক কিন্তু উম এককজন দেখবে কি করে তোমার পলু ই ওই পাট টাকে না বেশি বড়ো করে না তোমার যারা দেখবে পলু চাষ করে হম তারা দেখবে পাট টাকে ছোট্ট ছোট্ট করে ই ছোট ছোট রেখে আহ তোমার কেটে নেয় কারণ ওই পলুকে খাওয়ার জন্য। হ্যাঁ, পলুকে খাওয়ার জন্য ওটাতো মানে পলুকেই খায়াই বেশির ভাগ দেখেছি জমিতে দেখো একটা কথা তুমি হয়তো ব্যাবসা করছো ঠিকাছে সুতো মানে সুতোর ব্যবসা করছো সুতো আর সুতলি দুটো পুরোপুরি আলাদা ঠিক আছে। সুতো কিন্তু যেটা আমাদের ধরো জামাকাপর তৈরি হচ্ছে সেটা কিন্তু সুতো দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলু পোঁকা থেকে তৈরি তো ওই পোঁকার যে খাবার যদি আহ একটা পোঁকা যদি কথা বলা হয় সে তারাতারই খুব তাড়াতাড়ি মানে বানাবে বা সুতো মানে সুতো তার বার হবে তো সে কিন্তু পলু পোঁকা খেয়ে ওই কাজটা তাড়াতাড়ি হয় তাইজন্য পলু মানে প ওই পাতাটা বা ওই গাছ তা লাগাই সেই যদি বলা হয় সেই পোমকা টাকে খাওয়ার জন্য

হম তা তো বটে আর এমনিতে তুমি তুমি এখন কি করছো? আমি আর ক করবো বলো ভাই কাজ করছি কাজে ব্যাস্ত আর বলোনা office যাচ্ছি আর বাড়ি আসছি। আর কি বলবো তোমাদের মতো তো আর freedom নাই যে ঘুরে বেড়াবো হয়তো আজকে সকালে কাজ করলাম তো বিকালে কাজ করবোনা এই জিনিসটা পাচ্ছে না যেহুতু কাজে লিপ্ত হয়ে গেছি company কাজে মানে লিপ্ত হয়ে গেছি তার জন্য আরকি সেই time টা পাচ্ছিনা

হম company কাজ বলতে গেলে আহ কোন company তে কাজ করছো এখন আমি company তে কাজকরছি একটা african company তে african intelligent company তে যাই হোক আমার টা ছাড়ো তোমাকে জিজ্ঞাসা করছিলাম তুমিতো চাষ করছো তো সেই বিষয়ে আমাকে কি কি চাষ করছো বা কি রকম কি profit কি রকম কি margin বা কোন চাষ টাতে কেমন লাভ বা কোন ফসল তা তাড়াতাড়ি হয় বা কোন ফসলটার দাম বেশি বা কোন ফসলটা খুব আহ মানে বিক্রি হয় একটু বলতো আমাকে দেখো আহ যদি চাষ করতে চাও তো আহ মানে দেখো চাষ তো এক রকমের হয় না মানে অনেক রকম এর চাষ হয় এবার তুমি উম তুমি যদি উম সারা বছরের জন্য এইরকম চাষ করো বা business এর জন্য বা কোনো ব্যাবসার জন্য তাহলে তুমি সেরকম বলতে গেলে দেখো সবজি চাষ ছাড়াও কিন্তু অন্য চাষ আছে যেমন উম যেমন তুমি ধরো তোমার ধরো উম যে জমি গুলাও আছে যেমন আহ আমার যদি এখানকার এখন কার একজন মানে কাকু কি করে আহ ফলের চাষ করে মনে ধরো

হম তো তুমি যদি সেরকম চাও যে ফলের আহ চাষ করবো তো তুমি করতে পারো উহ এখন টাই যে কাকুটা আছে সেই কাকুটা কিন্তু মানে দেখো আহ ফল বলতে গেলে ও রেখেছে তোমার পেঁপে তারপরে উম তোমার লেবু উম তারপরে পিয়ারা যেগুলো মানে ধরো যেগুলো হয় আর কি হ্যাঁ হ্যাঁ বুজতে পেরেছি মানে ওই মানে ফলের চাষ মানে আহ যদি মানে আ আনারস নারকেল এগুলো বাদ দিয়ে ফল যেই যেগুলো হয় যেমন মানে আমাদের গ্রামের মধ্যে তৈরি করে সেই সেগুলো করছে তাই তো হম সেইগুলা করছে কিন্তু তুমি দেখো যদি আহ শুধু শুধু যদি মনে করো জি আমের যদি চাষ করবো আহ আম এর যদি চাষ করো তাহলে কিন্তু আহ কি হবে তুমি একটা seasons এ কিন্তু আহ মানে তোমার পার হয়ে যাবে শুধু আম টাতে একটা seasons কিন্তু তোমার তো একটা seasons তোমার পার করলে হবে না তোমার আহ যে এমন কোনো চাষ করো যাতে তোমার মানে যে বছর থাকবে সে বছর টা যেন সারা বছর টাই চলে

আমি শুনেছি নাকি যতটা যে আম নাকি বছরে একবার দুই বার হয় আর কি ছয়মাসে কিংবা বছরে দুই একবার কিংবা দুইবার হয় তো সারা বছরে সেটা কি ভাবে থাকবে দেখো সারা বছর বলতে গেলে আহ সারা বছর বলতে গেলে শুধু আম টাকে আমি বলিনি মানে ধরো ই তুমি আহ পেয়ারার ধরো পেয়ারা বা আম তুমি আমটাও চাষ করছো পেয়ারাটাও চাষ করছো তাহলে কি হবে দেখো উম যেহুতু পেয়ারা টা তোমার অনেক মানে আহ প্রায় বছরে হয় তো আম টা ধরো আহ আমি একটা বছর এ মানে আহ একটাই ধরলাম যে একটা সময় হয় আম তো কি হবে তুমি ধরো এই আমটা তুমি তুললে তখন উহ একবার উহ পেরে নিলে সবকিছু তারপরে তখন তুমি পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছ মানে তোমার কাছে আর তো মানে তোলবার মতন বা চা ব্যবসা করার মতো কিছু থাকছে না হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই হম সেই জন্য বলছি এমন কিছু আহ মানে আরো অন্য কিছু এমন চাষ করো যাতে আহ ধরো যখন তুমি আম টা পেছনা যেমন অন্যকিছু পাও মানে অন্য কিছু কিছু পেয়ে যেমন বিক্রি করতে পারো বা তুমি আহ মানে একটু লাভবান হয় বুঝলেতো হ্যাঁ মানে তুমি তাহলে তুমি বলতে চাইছো কি আমি যদি মানে চাষের মধ্যে যদি দেখি সবজি টা চাষ না করে ফল টা যেমন চাষ করি আর যেমন ফল টা সারা বছর দেয় এইরকম চাষ করতে বলছো তাইতো

কোন ফলটা লাগালে মানে ভালো হবে দেখো কোন ফলটা বলতে গেলে তুমি যদি মনে করো যে পেঁপের আহ পেঁপেটা চাষ করবো তো মানে ধরো পেঁপেটা চাষ করতে পারো কারণ দেখো আহ পেঁপেটা কি হয় পেঁপেটা প্রায় লোকেই খাই মানে ধরো কাঁচা তেও ব্যবহার করতে পারবা তুমি মানে বিক্রি করতে পারবা আবার যখন পেকে যাবে ধরো তুমি আহ কোনো কারণে দেখলে তোমার আহ কয়েক দিন পারা হলো না তো দেখলে পেকে গেলো তো তখন মানে কি হয় পাকা পেঁপেও কিন্তু তুমি বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা বুজতে পারলাম but আমার মনে হচ্ছে কি যান আহ আমার মনে হচ্ছে হচ্ছে ওই পেঁপের কোথা যদি বলা হয় তো পেঁপে তো মানে কাঁচা ok তো বিক্রি করতে পারা যাবে and যখন পেকে যাবে সেটা তো বেশি দিন থাকবে না পাকার পরে যেমন কাঁচাটা যে মানে একদিনই যদি রাখা হয় পাঁচদিন ছয়দিন সাতদিন টিকে যাবে but যদি কাঁচা তোমার উম sorry পাকা টা যদি থাকে তাহলে কিন্তু সেটা বেশি দিন টিকবে না পঁচে যাবে

তখন যদি পেরে তুমি নিয়ে যেতে পারো তখন উম তুমি ওই পেঁপেটা তখন তোমার তোমার চারথেকে পাঁচদিন থেকে যাবে কারণ দেখো ঐটা যখন পাকতে শুরু করবে তখন কি হয় যখন পেকে যাই পুরোপুরি যখন পেকে যাই তখন উম দেখবে যারা জুস বিক্রি করে বা যারা দেখবে একটু ফল পাকা ফল খেতে ভালো বাসে তারা দেখবে ওই পাকা উম ফলই ওরা খোঁজ করে তো তুমি যদি পাকা পেঁপে নিয়ে যাও তো অবশই বিক্রি হবে তুমি যদি মানে মানুষ এ যারা খাই তারা যদি না নেই না যারা জুস বিক্রি করে তারা অবশ্যই নেবে হ্যাঁ সেটা তো বুজতে পারলাম but আমার কি মনে হচ্ছে জানো যে আমারি পেঁপেটা না চাষ করে আমার মনে হচ্ছে আপেল টা চাষ করা বেশি ভালো তার কারণ যদি দেখা যাই প্রত্যেকটা মানুষ কিন্তু আহ মানে rich man তাদের কে বলা বলা হয় যারা rich man এর নিচে যারা আছে middle class তারও কিন্তু আপেল খাই যারা গরিব তারও কিন্তু আপেলটা খাই তাদের রোগ কোনো রোগে `যেতে হয় তখন ডাক্তারে বলে যে আপেল বেদনা এগুলো খেতে কিংবা যদি বলা হয় যে আহ তোমার এই রকম ধোনি, মানুষ যারা তারা তো অবশই সবসময় draining এ আপেল বেদনাএগুলো তো থাকেই যেহুতু ওই টাতে মানে শরীরের ক্ষেত্রে অনেকটাই ভালো তাইজন্য

হ্যাঁ idea টা ভালো খারাপ না হ্যাঁ হ্যাঁ তার কারণ দেখতে দেখায় দে মানে দেখতে পাচ্ছ এখনকার দিনে যদি বলা হয় আপেল and বেদেনা এই দুটো কিন্তু must বা প্রত্যেকটা মানুষ কিন্তু আহ মানে কোনো রোগ হোক কিংবা রোগ না হলেও

হম তা তুমি কি ভাবছো তাহলে কি এই আপেল আর বেদেনার চাষই করবে আপেল আর বেদনার চাষ করবো but আমার অতটা জানা নাই না কোন মাটিতে লাগাতে হয় কিভাবে লাগাতে হয় বা আহ কিভাবে সেটা চাষ করলে করতে হয় বা ক কত দিনে কি দিতে হয় সেটা তো জানতে হবে না তোমার কি জানা আছে এই বিষয় উম আমার তো সেইরকম জানা নাই উম তবে আহ উম আমি মানে খোঁজ করে দেখতে পারি কার জানা আছে কারণ এ গ্রামে গ্রামের এ দিকে প্রায় লোকের তো চাষ করে তো যদি উম মানে কোনো দাদু বা এইরকম কেও যদি জানে মানে তো বলতে পারবে ওরা ভালো আচ্ছা আচ্ছা আচ্ছা বুজতে পারলাম তাহলে যদি তোমাদের গ্রামে যদি কেউ চাষ করে একটু খোঁজ নিয়ে দেখবে যদি হয় তাহলে আমাকে একবার বলবে তাহলে সে ভাবে আমি একটু যদি help করতে তাহলে আমি যদি লাগাতাম আরকি দেখো প্রথম কথা তে বলি আমাদের তো মাঠেই কোথ মানে কিছু নেই তো ছাদে লাগাতাম যদি ছাদে হতো কোনো টবে কিংবা কোথায় মাটি ই তো সেটাও একটু জেনে নিবে বুজতে পারলে উম ছাদে উহ ছাদে ঠিক আছে আমি জিজ্ঞেশ করবো আহ কারণ ছাদে তোমার সেই রকম মনে হয়না যে টবে তুমি লাগাতে পারবে বলে

হম সেটাতো ঠিক আহ এমনিতে আহ তুমি যখন আহ মানে ছাদের কথা বললে ছাদে জানতো আমি আহ মানে এ ও ও কোনো রকম চাষ তো করেনি মানে ওই পাট চাষ ছাড়া কি জানতো ছাদে আমি অনেক রকম ফুলের চারার চাষ করি ফুলের চারা এটা আচ্ছা ফুলের চারাটা কি করবো বলতো লাগিয়ে সেটাতো আমার কোনো মানে যদি বলা হয় খাওয়ার দিক থেকে কাজে লাগছে না তাই না

সেটা ঠিক যে মানে ধরো আহ খাওয়া যায়না বা আহ এইরকম কিছু কিন্তু দেখো আহ মানে ফুলের চারাটা কি জানতো মানে আহ মানুষের একটা স মানে আহ শখ তোমার থাকে যে না বাড়িটাকে ভালো করে সাজাব ফুলের গাছ দিয়ে এইরকম কিছু উম তো মানে ধরো ওরা ওরা কিনে নিয়ে যাই তো মানে আমি তো চাষ করি তো ও মানে